এতা হইলো একতা ফার্ক হবে মনে হয় আমার।

হলো দুইতা গাড়ি আছে একতা সাদা কইরা আরেকতো আরেকতা হইলো কালো কইরা ব্ল্যাক কলরের।

এইখান একটা ফার্মাসির দোকান হইবো মনে হয় আমার।

মন্দিরটা উপরের বড় কইরা বানাইসে।

এতা হইলো খ্রীস্তানের মন্দির।

এও ওপরে আকাশটা একটু দেখন যায় সূর্য চাঁনদকে দেখন যায়।

ছোতো ছোতো কইরা দুইতা আসে বড়ো কইরা একতা আসে মন্দির।

ছাইডে একতা সামনে একতা বেড়া দিয়ে একতা ফুল গাছ লাগানি আসে মনে হয়।

সাইতে মন্দিরের সাইতে দুইটা বড় বড় গাছ দেখন যায়।

দোকানের সাম্প্রতির লগে দুইটা লম্বা লাইট টাঙ্গানি আছে।

সানবোড টাঙানে রাখছে উপরের রাখছে সাইডের রাখছে সানবোড লাগানে ।

দোকানত টেবিল একটা আসে তে চেয়ার একটা আসে।

তা স্কুল ঘরটা একটু পুরান হইসে টিনে একটু জংকান লাগসে।

সাইডে আছে কয়েকটা গাছ লাগানো।

এতা হইলো একতা বাড়ি দুইতা দ্যাখন যায় বাড়ি।

এখানে দোকানও আসে দোকানটা একটু পুরানো হয়েসে তিন তিনশো কারও লাগসে।

একতা তেবিল ফ্যান একতা দেখন যায় একটু একটু।